প্রথম চলচিত্রে অভিনয় করেছিলেন তারপর তিনি উম দুশো টির ও বেশি চলচিত্রে প্রধান একটি চরিত্র অভিনেতা হিসেবে উপস্থিত হয়েছেন। তবে তার মধ্যে কয়েকটিতে, প্রধান অভিনেতা হিসেবে অভিনয় করেছেন।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 গুরু দত্তা তার সময়ে যে এগিয়ে একজন মানুষ হিসেবে বিবেচিত বাণিজ্যিক ভারতীয় cinema অন্যতম সেরা icon ছিলেন। দশ টির ও কম চলচিত্র নির্মান করলেও সাধারন মানুষের কাছে পৌঁছানোর ক্ষমতাও তার। হ্যাঁ বলো। না, তুমি কিছু জিজ্ঞেস করতে চাও কি? হ্যাঁ, সেদিন দেখলাম তোমার এর প্রথম ইয়েতে সামাজিক মাধ্যমে দেখলাম তুমি একটি ছবি Post করেছিলে জায়গাটা অনেক সুন্দর সেটা কোথায় গিয়েছিলে?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

ও বানিয়াচং সেখানে তো অনেক এই~একটা বিখ্যাত জায়গা রাজবাড়ি নামের একটা জায়গা আছে না।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

আহ উম বানিয়াচং থেকে আমাদের আমরাতো হবিগঞ্জ থাকি তো হবিগঞ্জ থেকে বানিয়াচং যেতে bus এ এই ধরো আহ আধা ঘন্টার মত সময় লাগে আর যদি CNG তে যাও তাহলে এর~ এরকমি আধাঘণ্টা চল্লিশমিনিট। হম ভাড়া কত করে নেয়? bus এর কথা বলছ?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

আমরা তো বাসে এ গিয়েছিলাম। তাই বাসের খবর জানি CNG এর খবর টা আসলে জানি না। তেমন একটা। আহ তে ওখানে কি কি করলে কি কি জায়গায় গেলে রাজবাড়ি গিয়েছিলে? হ্যাঁ ওখানে তো ঘুরার অনেক জায়গা আছে। এই যেমন বিতলন এর আখরাম, শ্যাম প্রভুর আখরাম তারপর আহ কমলা দিঘির কমলা রানির দিঘির পাড় তারপর, বানিয়াচং এর রাজবাড়ি আরও অনেকগুলো জায়গা আছে।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

খাওয়া দাওয়া কি কিছু করেছিলে? হ্যাঁ ওই খানে তেমন বিখ্যাত বলতে কোনও খাবার দাবার নাই তবে ওইখানে লেবু অনেক আহ মজার মানে স্থানিয়রা বলে ওইখানের লেবু অনেক fresh পাওয়া তাজা তাজা লেবু। একটা মজার কাহিনী শুনছিলাম মানে সেখানে নাকি কচু অনেক বিখ্যাত। হ্যাঁ আমিও শুনেছিলাম যে বানিয়াচং এ যারা থাকে ওদেরকে নাকি কচু বলে তবে আমার চোখে তেমন একটা কচু পড়েনি। হতে পারে আগে ফলত এখন ফলে না আরকি। আচ্ছা বাদ দাও তো এই তুমি রাজবাড়ি সম্পর্কে কিছু বল আমাকে? রাজবাড়ি সম্পর্কে আগে বিথঙ্গলের সম্পর্কে কিছু জানতে চাও?

তো বিথঙ্গলের আখড়া সম্পর্কে আহ স্থানীয়রা স্থানীয়দের মুখে আরকি শুনেছি ওখানে অনেক এক~একজন প্রভু আছে তো উনি বলছিলেন~বলেছেন যে আজ থেকে প্রায় আড়াইশোর এই বিথঙ্গল আখড়া সেই ষোড়শ শতাব্দী তে প্রতিষ্ঠিত হয়। ও তো আজ থেকে প্রায় পাঁচশ বছর পূর্বে আহ রাজা মানিক বাহাদুর নামে একটা রাজা ছিলেন। উনি আর ওনার স্ত্রী উম এই আখড়া টি প্রতিষ্ঠিত করেন। ওনাদের ইচ্ছা ছিল যে উম ওইখানে বৈষ্ণব যারা আছে বৈষ্ণব গোত্রের ওনারা এসে থাকতো তো এই উদ্দেশ্যেই ওনারা এই বিথঙ্গল আখড়া টি তৈরি করে এবং এখানে প্রায় একশত-বিশ টি কক্ষ আছে বৈষ্ণব দের থাকার জন্য। ও তুমি কি দেখেছ সেটা? হ্যাঁ দেখেছি অনেক পুরোনো তো তাই ও পুরনো জিনিস গুলি অনেক ভালো লাগে দেখতে।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

হ্যাঁ বিলুপ্তির পথে ওইখানে একটা বিখ্যাত জলপ্রপাত ছিল মানে কৃত্রিম জলপ্রপাত আর কি। তো রাজা মানিক বাহাদুর নাকি খুবই শখ করে ওটা বানিয়েছিলেন।

তো ওইটা দেখে আরকি বললাম যে অনেক সুন্দর ছিল জলপ্রপাতটা। ও আর রাজবাড়ি? হ্যাঁ রাজবাড়িতে গিয়েছিলাম আহ রাজবাড়িটা আসলে পুরোপুরি রাজবাড়ি না ওইটা রাজবাড়ি ধ্বংস হয়ে যাওয়ার পথে। মানে পুরনো জিনিসপত্র তো আজ থেকে প্রায় পাঁচশ।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 এখানে সেখানে মানে যেসব জিনিসপত্র পায় ওদের সব জিনিসপত্র packet ফেলে রাখে । ময়লা আবর্জন দিয়ে রাখে।

তো রাজবাড়ির সামনে অনেক বড় একটা দরজা আছে সেটাকে দরজা বলে না উনারা ওটাকে ফটক বলে, তো অনেক বড় একটা ফটক আছে, ওইটার উপরে খুব সুন্দর সূক্ষ্ম কারুকাজ দেওয়া। ওইখানে লেখা আছে বানিয়াচং এর আমি যদি আসি আমাকে নিয়ে ঘুরবা তুমি। হ্যাঁ আমরা যাব সমস্যা কি? আর তুমি free হলে আমাকে একদিন বলবা আমি চলে আসবো। আচ্ছা ঠিক আছে। তো তারপর

তারপর আহ ওই gate দিয়ে গিয়ে লম্বা একটা রাস্তা দুই দিকে বড় বড় দুইদিকে অনেক বড় বড় মাঠ। আর মাঠের চারপাশে ফুলের বাগান। রাজা। রাজা মানিক বাহাদুরের, রাজা, রাজা মানিক বাহাদুরের নাকি। আহ বাগানের খুব শখ। আর বাগানের বিখ্যাত আহ মানে খুব বেশি যে ফুল হচ্ছে সেটা হচ্ছে জবা ফুল। রানীর নাকি জবা ফুল খুবই পছন্দ হত খুবই পছন্দের একটা ফুল। উনার নাকি প্রত্যেকদিন একটা জবা ফুলের, জবা ফুলের মালা না পড়লে হতোই না উনি নাকি চুলে পড়তেন সেটা।

তারপর আহ আর কিছুক্ষণ হেঁটে তারপর অনেক বড় একটা দীঘি, দিঘির একপাশে একটা ছোট্ট একটা কুটির ঘরের মতো ওইখানে নাকি আহ মালি যে থাকত বাগানের যে দেখাশোনা করত। উনার পরিবার থাকতো সেখানে তারপর সেখান থেকে আরেকটু এগিয়ে বড় আহ প্রথমে হচ্ছে রাজার দরবারের জন্য একটা ঘর।

তারপর, আহ তারপর একটু এগিয়ে অন্দরমহল। এখানে রানী তারপর বিভিন্ন দাস-দাসী, উনারা থাকত, তারপর ওটার পাশে একটা রান্নাঘর, রান্নাঘর টা বেশ বড় আহ প্রতিদিন নাকি এই রান্না ঘরে প্রায় দুইশ আড়াইশ জন মানুষের এর মত খাবার দাবার রান্না হইত উম মানে আসলে কাহিনি আরকি আসলে আচ্ছা এই, যুগে যুগে পরিবর্তনে আমরা এগুলার দিক থেকে বঞ্চিত হয়ে যাচ্ছি, এগুলো যদি সংস্কার করে রাখা হতো তো মনে হয় আমাদের নতুন প্রজন্ম নতুন প্রজন্ম গুলো দেখে ওরা উদ্বুদ্ধ হতো। আসলে বাংলাদেশে তো এই গুলোর মর্ম কেউ বোঝেনা । হ্যাঁ তা ঠিক বলেছ । মানুষজন যায় ঘুরতে কিন্তু ঘুরতে গিয়ে দেখা যায় যে ওরা ময়লা-আবর্জনা করে ফেলে।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 এটা কে আমরা স্মৃতি হিসাবে রাখতে পারতাম। হ্যাঁ এটা ঠিক বলেছো । এগুলা কি সংস্করন করে রাখা উচিত ছিল না ছিল না? অবশ্যই ছিল যেহেতু আমাদের ইতিহাস সম্পর্কে এগুলা বলে আহ দেখো বানিয়াচং এর রাজবাড়ি থাকায় বানিয়াচং কিন্তু মানে বিশ্বের সবথেকে সবথেকে বড় গ্রাম।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 আসল কথা বলতে আমাদের যে তোমাদের যে হবিগঞ্জ টা না। সেটাকে বিশেষভাবে ওরা কেউ গুরুত্ব দেয় না। অন্যান্য শহরগুলো যেভাবে লালকেল্লা। তারপর রাঙ্গামাটি খাগড়াছড়ি এগুলো যে ঐতিহাসিক স্থানগুলো রয়েছে না, সেগুলোর মতন তোমাদের তোমাদের হবিগঞ্জের অতো খেয়াল রাখেনা দেখলাম। শুধু নির্বাচন আসলেই অমুক অমুক MP নির্বাচনে দাঁড়াবে শুধু এতটুকুই। এতে বানিয়াচং বা হবিগঞ্জের আছে না একটা কোন কথাবার্তা বলে না। পুরা চৌষট্টি জেলা তেষট্টি জেলার নাম নিলেও এই জায়গাটার নাম নেওয়া হয় না তখন আমার খুব খারাপ লাগে তারপরও কি করা কিছুতো আর করার নেই।

এটা সম্পর্কে আমরা ছোটবেলা থেকে কত গল্প কাহিনী শুনে আসছি যে কমলাবতীর আহ কমলাবতী নামে একজন মহিলা ছিল আহ উনি ওইখানে ডুবে মারা যান কিন্তু আসলে তেমন আমি সত্যিকারে জানিনা কিন্তু ওইখানে স্থানীয় মানুষরা বলে যে এটা নাকি সত্যি একটা কাহিনী, সত্যিই একটা গল্প কিন্তু আমি মানে নিজে এটা মনে করি একটা রূপকথা।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 আহ একটা মিষ্টি একটা নাম বলা হয় মুন্ডা ওই মুন্ডা মিষ্টিটা দেখলাম যে মানুষজন আহ ওই যে মিঠাই যে বানায় উনারা ওইসবের আয়োজন করছেন তো আমরা বললাম যে, এই মিষ্টিটা কি মিষ্টি টা এখানে খুব বিখ্যাত? তা উনারা বললেন যে হ্যাঁ এখানে খুব বিখ্যাত। আহ ভাইয়া বললেন আমি তো আহ বিশেষভাবে মিষ্টি খাবার জন্য এখানে এসেছি।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 হ্যাঁ আর না মজার থেকে বড় কথা হচ্ছে। এটাতে উনারা কোন ধরনের আহ কৃত্রিম কোন কিছু মেশান না কৃত্রিম কোন আহ চিনি কোনভাবে মেশে না তবে খুব এটা মিষ্টি হয়। উনারা একটা একটা উম উনারা একটা বিশেষ ধরনের পদ্ধতিতে আখ থেকে রস নিয়ে আহ এই মিষ্টিটা তৈরি করে।

তারপর কমলা দীঘির আহ কমলা রানী দীঘির আমরা যখন main আ মানে সরাসরি এটা গিয়ে দেখলাম তখন দেখা যায় যে মানে গোল একটা দিঘী। আর দীঘির চারপাশে বড় বড় গাছ আর উম চারপাশে ছোট ছোট bench দেওয়া তো আমরা ওইখানে গিয়ে ব্র্যাঞ্চে বসলাম আর সূর্য ডোবা দেখলাম খুবই মনোরম পরিবেশ।

হ্যাঁ তারপর তার পরবর্তীতে আমাদের যাওয়ার ইচ্ছে আছে একটা জায়গায় আমি ইতিহাস সম্পর্কে জেনেছিলাম এই জায়গাটার তো ইতিহাস পড়ার সময় ভাবলাম যে উম এই জায়গাটায় যাবো একদিন লালকেল্লা। লালকেল্লাতে যাবো একদিন তুমি কি গিয়েছো কখনো? তো ইচ্ছে আছে লালকেল্লা তে যাওয়া তারপর এই এই জায়গাটার নাম মনে নেই ষাটগম্বুজ মসজিদ আছে না? হ্যাঁ হ্যাঁ। এটা কোথায় জানি মনে পড়তেছে না তুমি কি জানো? বাগেরহাটে অবস্থিত ষাটগম্বুজ। আহ তারপর আরো অনেক জায়গা আছে না এই এরকম আরো historical place আছে না ঐতিহাসিক place

এগুলা এগুলা আমাদের ই প্রশ্নটা কেউ বেশি ভাগ যানে না সবাই যা পড়েছে সেটাই সেটাই সীমিত আর কেউ বার হয়ে বোঝার চেষ্টা করেনা।

উম তাহলে এই এই আমাদের তো বন্ধুরা আরও রয়েছে তো next কোথায় যাওয়ার plan আছে হ্যাঁ? Hello?

তারপর আমার অনেক জায়গা ঘুরার ইচ্ছা আছে যেমন এই তুমি বললা লালকেল্লা, খাগড়াছড়ি, বান্দরবান উম তারপর রাঙ্গামাটি ও যাওয়ার ইচ্ছা আছে তারপর, দেশের বাইরে হওয়া যাওয়ার ইচ্ছা আছে ধরো এই India গেলাম, আরো অনেক জায়গা আছে যাওয়ার ইচ্ছা আছে। বুঝলা? হ্যাঁ বুঝতে পেরেছি। তারপর আমাদের আসল কথা বাংলাদেশের যে সৌন্দর্যটা আছে না সেটা এই বাইরের India তেও এগুলা নেই। হ্যাঁ বাংলাদেশে তো নিজেই অনেক সুন্দর। কেমন আছো তুমি? ভালো আছি, আপনি? কেমন আছেন? এ বিষয়ে বলতে যাচ্ছিলাম আহ বর্তমানে শিক্ষা ব্যবস্থা যে পর্যায়ে আছে, তোমার কাছে কি মনে হচ্ছে? তুমি এখন আহ কোন বৰ্ষতে আছো বা

আমি এখন honours দ্বিতীয় বৰ্ষতে আছি পড়ালেখা করছি আমার বিষয় হচ্ছে accounting আহ এটা হচ্ছে আমার সবচেয়ে প্রিয় subject তো আমি সেই বিষয় নিয়েই পড়ালেখার জন্য এত দিন চেষ্টা করেছিলাম, অবশেষে আমি পেয়েছি এবং আমি চেষ্টা করছি ভালোভাবে পড়ার তো আমাদের বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা হচ্ছে দিন দিনই উম উন্নতির দিকেই যাচ্ছে বলা যায় তো পাশাপাশি কিছুটা অবনতিও আছে যেমন আমাদের আহ হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয় গুলোতে কি হয় আপনার আহ বছর ওনারা পিছায় দেন শিক্ষার্থীদের

আর এর পাশাপাশি শিক্ষাব্যবস্থা নিয়ে আসলে অনেককিছুই আছে যেমন শিক্ষা সফর আছে এছাড়াও আরও অনেক অনেক item আছে, তো আপনি আপনি আর একটা কিছু বলার, হ্যাঁ বর্তমান যে শিক্ষা ব্যবস্থা আসলেই আহ অনেকই আহ ভালো অবস্থাও না খারাপ অবস্থানেও নেই, আমি বলবো মোটামুটি মাঝারি অবস্থাতে আছে, আর আমাদের সময়ে আমাদের session এ আহ সময়ে আসলে আহ শিক্ষা ব্যবস্থার মানটা আসলেই, ভালো ছিল আমার কাছে মনে হয়, তারপরেও মাঝে করোনা গিয়েছে এর জন্যে আর কি এখন শিক্ষা কার্যক্রমগুলো সরকারের আহ অনেক পিছিয়ে গিয়েছে আহ মানে অনেক ছাত্রছাত্রী আহ যারা অনেক মানে কি বলবো আহ নষ্ট তো হয়েছেই আহ যুব সমাজে এবং আহ নষ্ট তো হয়েছে তার মাঝে শিক্ষা তো মানে সেরকম আহ শিক্ষা একটা যে প্রসার হয়েছিল, কিন্তু করোনা এসে তা পুরোটাই নষ্ট করে দিয়েছে আহ মানে ছাত্রসমাজ। কে তো বর্তমানের যে শিক্ষার ব্যবস্থা মাননীয় শিক্ষামন্ত্রীর আহ যে তার নির্দেশনায় আহ চলতেছে তা আমি মনে করি আসলেই ভালো দিকে যাবে আহ পরিস্থিতি আহ ভালো হবে। তো শিক্ষা ব্যবস্থা আহ আসলে এরকম হওয়া উচিত মানে সৃজনশীল মানে যেই আহ জ্ঞানগুলো ছাত্রছাত্রীদের মাঝে আহ তুলে ধরা আসলেই আহ প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের উচিত তাহলে তাদের

আর কি বাংলাদেশ সরকার অনেকটাই স্বচ্ছলতার দিকে আছে, আমি মনে করি এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে, তো শিক্ষা ব্যবস্থাটা আরও সহজ করলে আহ আহ এই ছাত্রছাত্রীদের মাঝে যদি সৃজনশীল আর আহ উদ্ভাবনী আহ করা যায় আহ তাদেরকে আহ যেই আহ উদ্ভাবনী আর কি বলে ওটা idea টা তাহলে হয়তো আরও শিক্ষা ব্যবস্থার উম ভালোর দিকে যাবে আমি মনে করি, তো আপনার যেই আপনি যখন আহ কি বলে SSC তে ছিলেন বা মানে প্রাথমিক পর্যায়ে ছিলেন সেই সময়কার শিক্ষা ব্যবস্থাটা, আহ কেমন ছিল, আপনার কাছে কেমন মনে হয়েছে? আর এখন বর্তমান যে শিক্ষা ব্যবস্থা চলতাছে, তো কি মনে হয় আপনার এর মধ্যে কি পার্থক্যটা আছে? আহ যেটা আহ যে আপনার কোনো নির্দেশনা থাকলে বলতে পারেন আমাকে? আপনি খুবই ভালো কথা বলেছেন আসলে আমার তখন থেকে এখন বেশি gap না অল্প কিছুদিনের ব্যবধান মধ্যেও আমি অনেক বিষয় পরিবর্তন দেখতে পাচ্ছি।

উম জিনিস দেখা যায় যে হচ্ছে online এ করা হয় তো সেগুলা আসলে online এর থেকে offline এই বেশি সুবিধাজনক আমরা যখন বলেছিলাম, সব কিছুই ছিল হাতে কলমে শিক্ষা আর এখন আহ দেখা যায় একটু কিছু হলেই sir রা শিক্ষকরা আর বলে online এর কথা এটা আসলে online এর থেকে বাস্তবেই হচ্ছে ভালো পড়ালেখা হয়, আমার মতে আমি যদিও online এ পড়ালেখা একদমই পছন্দ করি না তারপরেও কিছু করার নাই, করতে হয়।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 মানে যেটা আপনি online এ আছেন সেটা তো অবাস্তবই, কারণ আপনি কিছু দেখতে পারতেছেন না, just মুখের কথাটা আপনার শুনে নিয়ে কাজ করতে হবে, যদি আপনি instant আহ এক জায়গায় আহ মানে বসে সবাই মিলে বসে discussion করে আলোচনার মাধ্যমে যদি কোনো কিছুর সমাধান করা যায় তাহলে সেটা আহ অনেক সময়ই মাথায় ঢোকে বা মানে দ্রুত আর কি বোঝা যায় আর কি কোনো topics যা হোক আর কি কোনো আহ সারমর্ম সার অংশ একটা এগুলা আসলে জানা যায়, তো এই শিক্ষা ব্যবস্থাটা আসলে online internet ভিত্তিক করে, ধরো একটা মাধ্যম হচ্ছে করোনা, করোনা যদি না থাকতো? আহ তাহলে হয়তো শিক্ষা ব্যবস্থা আরও আহ উন্নতির দিক দিয়ে যেত এবং তাহলে সবাই একসাথে আহ part

আহ সেই অনুযায়ী পড়ালেখা আহ করে যেতে হবে তা নাহলে আহ আসলে আহ সমস্যা হবে আমি অনেক আর এই শিক্ষা ব্যবস্থাটা আসলে উম আহ আহ totally international একটা আহ নির্দেশনার মধ্যে দিয়ে কাজ করতো সেতো আসলে এটা এই জন্যেই সমস্যাটা হচ্ছে আর বিশেষ করে সমস্যা করোনা, করোনা যদি না থাকতো তাহলে আহ এই সমস্যা আপনি যেটা বললেন যে online টা আমার ভালো লাগে না আহ মানে school এ college এ গিয়ে পড়াশোনা করাটা আসলে মজার ব্যাপার সবার সাথে একসাথে আহ বুঝে শুনে কাজ করা বা পড়ালেখা sir দের কাছ থেকে teacher দের কাছ থেকে সবকিছু আর কি জানা এটা আসলে ভালো একটা বিষয় তো শিক্ষা ব্যবস্থা আসলে গত দশ বছর আগের অবস্থা আর এখনকার অবস্থা অনেক পার্থক্য অনেক অনেক উন্নত হয়েছে আমি মনে করি আর বিশেষ করে আমরা আমি আহ যে আহ বিশ্ববিদ্যালয়ে পড়েছি বা শেষ করেছি আসলে অনেক

আহ জানা যেত না আমি মনে করি, আহ আর public necessary র কথা তো বলবো না, top তো সবসময় তারা আহ top এ থাকে তো আমি আপনাকে একটাই suggest করবো, এই শিক্ষা ব্যবস্থা অনুযায়ী অবশ্যই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 ইচ্ছা আছে? সেই অনুযায়ী কি কিছু করতাছেন? বলবেন আমাকে? আমি তো এখন বিশ্ববিদ্যালয়ে পড়ছি তো এখন তো আর আমার হাতে সেই সুযোগটা নাই, তবে আমি যখন আমাদের যখন পরীক্ষা হয়েছিল, ভর্তি পরীক্ষা বিশ্ববিদ্যালয়ে ভর্তির পরীক্ষা আমি আসলে আহ form fill up করেছিলাম, সবকিছুই করেছি, কিন্তু আমার দুর্ভাগ্যবশত আমি পরীক্ষা দিতে পারি নাই তো যার কারণে আমার হচ্ছে বাধ্য হয়ে আমাকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হয়েছে। এখন সেখানেই পড়ালেখা করছি আহ আসলে আমি reputation টা বাদ দিয়ে আমি ফলাফলের জন্য আমি বেশি ধাবিত হচ্ছি, যে আমি একটা ভালো ফলাফল চাই এর জন্য পাশাপাশি আমি আপনি যেটা বলেছিলেন যে বাহিরের সুব্যবস্থা, আমি বাহিরের সুব্যবস্থাটা নেওয়ার চেষ্টা করছি যাতে বাহিরে গিয়ে পড়ালেখা করে দেশ এবং দেশের মানুষের জন্য উন্নতি করতে পারি এবং নিজেরও একটা ভালো ভবিষ্যৎ গড়ে তুলতে পারি আর করোনার বিষয়টা তো আসলে কোনোভাবেই মানার মতো ছিল না তাই শেষ দুই বছর সেই দুই বছরে পুরোপুরি ঘরের মধ্যে ছিলাম, পড়ালেখা থেকে একদম বাহিরে, শুধু আমি না আমার মতো এরকম অসংখ্য মানুষ আছে, যারা এই করোনার কারণে তারা পড়ালেখা থেকে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 হম দারুন বলেছেন আপনি আহ বিশেষ করে আহ বর্তমানে যেই শিক্ষা ব্যবস্থাটা বা শিক্ষা কার্যক্রম চলতাছে। আহ আমি মনে করি আসলে এটা আহ আসলে তো আহ কি বলবো আহ অনেক গুরুত্বপূর্ণ কার্যক্রম নিয়েই আহ চলতাছে মন্ত্রণালয়গুলো শিক্ষা মন্ত্রলয়। তো শিক্ষা ব্যবস্থার মধ্যে বর্তমানে যেটা চলছে আমার, আমার কাছে একটু আহ আহ ইয়া লাগছে, অস্বস্থিকরও লাগছে যে লটারির মাধ্যমে নাকি ইয়ে হচ্ছে।

তো সেই বিষয়ে আপনি কিছু কি জানেন? হ্যাঁ, ভর্তি হচ্ছে লটারীর মাধ্যমে, আমাকে একটু বলুন? আমি যতদূর শুনতে পেয়েছি যে নতুন যারা শিক্ষার্থীরা নতুনভাবে school এ ভর্তি হয়, তাদের হচ্ছে লটারির মাধ্যমে এসে ভর্তি হতে হয়, এছাড়া আগে যারা পড়ে ওখানে পড়েছিল, তারা নতুন বর্ষে উঠবে তখন তাদের এটার প্রয়োজন পরে না, কিন্তু এই বিষয়টা আমার কাছেও একটু অস্বস্থিকর যে লটারির মাধ্যমে এটা আসলে কেমন? সবার ভাগ্য তো সবসময় একরকম থাকে না দেখা যায় যে একটা ভালো প্রতিষ্ঠান থেকে পড়ালেখা করার আহ ইচ্ছা বা সুযোগটা তো লটারির মাধ্যমে আর এটা পাওয়া যায় না ভালো ভালো প্রতিষ্ঠানে পড়ালেখা করতে গেলে আগে দেখতাম যে পরীক্ষা দিয়ে পাশ করে তারপর হচ্ছে তারা পড়তে পারে, এই লটারীটা আসলে কোনোভাবেই ঠিক হয়নি। হ্যাঁ, ঐটাই আমি বলছিলাম, আমাদের

ওটাই বলছিলাম যে বর্তমানে শিক্ষা ব্যবস্থা এখানে একটু আমার কাছে একটু

যেটা আসলে যারা ভালো student দেখা যাচ্ছে তারা chance পাচ্ছে না লটারির মাধ্যমে খারাপ student আর কি chance পেয়ে যাচ্ছে ওই জায়গাটা গুলোতে সেইক্ষেত্রে আর কি আসলে সমস্যা হচ্ছে, আপনি যেন কি বলতে চাইছিলেন বলুন? আমাদের শিক্ষা মন্ত্রী আসলে পরিবর্তন হওয়ার পর থেকে মোটামুটি ভালোই অনেক কিছু পরিবর্তন হচ্ছে, যেমন আগে আহ পরীক্ষাগুলোতে শেষের দিকে পরীক্ষা গুলোতে, বার্ষিক পরীক্ষাতে আহ প্রশ্নপত্র ফাঁস হয়ে যেত এরকম একটা ছিল but এই আহ শিক্ষামন্ত্রী পরিবর্তন হওয়ার পরে এইটার প্রবণতা আমার মনে হয় কমেছে আহ তো বাকিটা আমি জানি না এই বিষয়ে। আপনার, হ্যাঁ হ্যাঁ আসলে অনেক গুরুত্বপূর্ণ এবং আহ একটা interesting কথা বলেছেন, যে প্রশ্নগত ফাঁস হওয়া অনেক আহ শোনা গিয়েছে এবং গত চার পাঁচ বছরের মধ্যে তো সেক্ষেত্রে বর্তমানে এইগুলা আসলে অনেক কম দেখা যাচ্ছে, সেক্ষেত্রে আমি মনে করি আসলে পড়াশোনার মানটাও আহ বৃদ্ধি পাচ্ছে, সবটাই কলেজ প্রতিষ্ঠানগুলোতে আহ এবং এখান থেকে আরও বিশেষ করে ছাত্র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 student দেরকে আহ ছাত্রছাত্রীদেরকে আরও ভালো করে তারা আহ শিক্ষা দিতে পারবে, আমি মনে করি আপনারা এই বিষয়ে কি করবেন আর?

তো সেটা আমি মনে করি যে তারা হচ্ছে তারাও তো এক সময় পড়ালেখা করেছিল তারাও তো এই সময় সময়টা পার করেছে তাদের এটা মাথায় রেখে সেরকমভাবেই তারা আর্থিক দিক থেকে তারা তাদের চিন্তাভাবনা